meet the gimp এর spoken tutorial আপনাদের স্বাগত
আগের tutorial আমি in image ছেড়ে ছিলাম
আমি এই image জাহাজের রঙ আরেকটু গাঢ় করতে চাই
এই করার সর্বোত্তম উপায় হল layers সাথে কাজ করা
তাই প্রথমে ইমেজের সেই অংশ zoom করি যেখানে জাহাজ রয়েছে
adding একটি নতুন লাইন জোড়ার বিকল্পে টিপে কেবল একটি নতুন layer যোগ করি
আমি এই layer name ship দেই এবং layer fill type হিসাবে transparency চয়ন করি
এখন পরবর্তী পদক্ষেপ হল সকল তিনটি রঙের channels ঔজ্জ্বল্য কমানো এবং এটি করতে multiply mode ব্যবহার করা উচিত এবং এবার
আমি এখানে অন্য রঙের সাথে গুন করতে ধুসর রঙ ব্যবহার করি কারণ এটি image জাহাজকে গাঢ় রঙে দেখাতে সাহায্য করে
তাই রঙ চয়ন mode বিকল্পে যান এবং slider নীচে টেনে নিয়ে ধুসর রঙের মান ততক্ষণ পর্যন্ত কম করুন যতক্ষণ so আমি পছন্দের ধুসর shade so পাই
এখন শুধু image ধুসর রঙ টানুন এবং আপনি একটি গাঢ় জাহাজের সাথে যুক্ত একটি গাঢ় image পান
layer dialog ফিরে এসে আমি opacity slider দ্বারা ধুসর রঙের layer on এবং off করে ধুসর রঙের তীব্রতা নিয়ন্ত্রণ করতে পারি
কিন্তু এই layer প্রভাব সম্পূর্ণ ইমেজের জন্য প্রযোজ্য এবং আমি এই প্রভাব জাহাজের এলাকার জন্য সীমিত করতে চাই
এটি করতে আমি একটি layer mask ব্যবহার করি
layer mask এটি সংজ্ঞায়িত করে যে layer কোথায় দৃশ্যমান হওয়া উচিত এবং কোথায় নয়
আমি ship named layer গিয়ে এতে ডান click করি এবং add layer mask বিকল্প চয়ন করি তারপর initialize layer mask এ কালো রঙ চয়ন করি কারণ কালো রঙ সকল layer লুকোতে এবং সাদা রঙ সকল layer দেখাতে সাহায্য করে
এই অন্যান্য বিকল্প সম্পর্কে আমি আগের tutorials বলবো add এ টিপুন
আপনি দেখতে পারেন যে layer কোনো প্রভাব নেই
adding layer on এবং off করতে পারি কিন্তু layer mask লাগানোর পর এর কোনো প্রভাব হয় no
কিন্তু আমি layer mask paint করতে পারি but অন্য কোনো edit tools প্রয়োগ করতে পারি
আমি যখন paint করি be tools ব্যবহার করি তখন এই প্রভাব image দেখাবে
layer paint করতে আমি সাদা foreground রঙ এবং কালো background রঙ চয়ন করি
আমি brush tool টিপি অপশন dialog যান এবং একটি brush চয়ন করুন যা circle a 19 pixels
আমি আবার এটি যাচাই করতে layer যাই যে layer mask নির্বাচিত হয়েছে কি নয় কারণ আমাকে layer mask paint করতে have layer নয়
আমি আপনাকে এর প্রভাব দেখাই
আমি layer mode বদলে normal layer mode fore দেই এবং যেমনকি আপনি দেখতে পারেন ইমেজের উপরের layer অদৃশ্য হয়ে যায়
আমি এখানে এটি brush নির্বাচন করে জাহাজের একটি অংশে painting করা শুরু করি এবং আপনি দেখেন যে একটি ধুসর রঙের layer প্রকট হয়
এখন আমি যখন একটি layer চয়ন করে সেটি paint করি আপনি দেখেন যে এখন layer ধুসর রঙের বদলে সাদা রঙে paint হয়ে গেছে
আমি আবার layer mask চয়ন key এবং x key টিপে foreground রঙ কালো রঙে এবং background রঙ সাদা রঙে বদলাই
আমার layer mask সাদা রঙ দিয়ে painting করা শুরু করি
কালো রঙের জন্য image লুকিয়ে থাকে
আমি কেবল ctrl + z টিপে অবাঞ্ছিত প্রভাব সমাপ্ত করতে পারি এবং এখানে জাহাজের layer mask paint করি
এখন আমি ব্যাকগ্রাউন্ডের রং কালো রঙে এবং ফোরগ্রাউন্ডের রং সাদাতে বদলাই এবং জাহাজের form ভরা শুরু করি
আমার mode হয় যে normal mode paint করা অধিক সহজ
কারণ normal mode painting করার পর আমরা একটি ধুসর রঙের জাহাজ পাই তাই একাধিক layer mode তুলনায় এটি background থেকে আলাদা করা অধিক সহজ
জাহাজের fine edges paint করতে আমি brush আকার কম করি
আপনি 3টি ভিন্ন পদ্ধতি দ্বারা একটি ছোট brush চয়ন করতে পারেন
প্রথম উপায় হল brush আকার কম করতে scale ব্যবহার করা
দ্বিতীয় উপায় হল এখানে এই ছোট নীল রঙের ত্রিভুজে টিপুন এবং যে কোনো আকারের brush চয়ন করুন যা আপনি বর্গাকার বন্ধনী লিখেও করতে পারেন
open বর্গাকার বন্ধনী bracket আকার কম করে এবং close বর্গাকার বন্ধনী bracket আকার বাড়ায়
আমি বিবরণের জন্য ছোট brush ব্যবহার করি তাই আমি open বর্গাকার বন্ধনী টিপি
কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে আমি এখানে কি করতে যাচ্ছি এবং আপনাকে সম্পূর্ণ জাহাজ পেন্ট করতে আমার অপেক্ষা করতে have না
এখন সম্পূর্ণ জাহাজ ধুসর রঙের layer দ্বারা পেন্ট করি
আমাকে সেই এলাকা যাচাই করতে have যেখানে আমি প্রান্তকে অধিক পেন্ট করেছি
তাই আমি layer mode বদলে multiply mode চয়ন করি এওবং opacity slider একটু কম করি
opacity slider এইভাবে সমযোজিত করুন যাতে আপনি image একটি গাঢ় রঙের জাহাজ পান
আমি বেশ ভালো কাজ করেছি
কিন্তু আমি জাহাজের সামনে নদীর পৃষ্ঠ হওয়ায় খুশী নই
আমাকে এটি একটু উজ্জ্বল করা উচিত
তাই x key টিপে ফোরগ্রাউন্ডের রঙ কালোতে বদলাই এবং জাহাজের সামনের নদীর পৃষ্ঠ কালো রঙে পেন্ট করা শুরু key যাতে এটি জাহাজের তুলনায় অধিক গাঢ় বানানো যায়
এই ইমেজের উপর কাজ শেষ হওয়ার পর এই প্রভাব যাচাই করে সেইমত পরিবর্তন করতে have
এখন সেই কাজ যাচাই করি যা আমি করেছি
আমি zoom mode ব্যবহার করে এই image zoom করি এবং শুধু opacity slider টেনে জাহাজের রঙ একটু অধিক গাঢ় এবং উজ্জ্বল করতে পারি
আমার মনে হয় এটি ভালো দেখাচ্ছে এবং আমি layer masking করে একটি ভালো কাজ করেছি
কিন্তু আমার মনে হয় জাহাজের drop একটু হালকা এবং এটি সম্ভব কারণ জাহাজের layer colour correction layer উপরে আছে এবং তা জাহাজ layer আগে কাজ করছে তাই আমাকে শুধু ship layer colour correction layer নীচে রাখতে হবে
আপনি পরিবর্তন দেখতে পারেন জাহাজের রঙ এখন রঙহীন হয়ে যায়
এখন সম্পূর্ণ image দেখি এবং এর জন্য shortcut key shift + ctrl + e রয়েছে
আমার মনে হয় যে এই background রঙ পাখি এবং জাহাজের মধ্যে একটি ভালো ভারসাম্য সম্ভবত জাহাজের তীব্রতা একটু কম করা উচিত
এখন এটি ভালো দেখায়
আমার মনে হয় এটি সর্বোত্তম
যখন আমি রঙ ছাড়া গাঢ় করা image এবং জাহাজের layer তুলনা করি পাখি এবং জাহাজ জাহাজের layer যথেষ্ট গাঢ় এবং আমার মনে হয় যে when ইমেজের জন্য layer mask ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি
আমি যে কোনো সময় সকল layer টুলের সাহায্যে প্রভাব বদলাতে পারি
আমি একটি জিনিস ভুলেছি যে layer mask অধিক sharp edge এর সাথে পেন্ট করেছি এবং যখন image zoom করি আপনি এখানে একটি hard border দেখেন এবং আমি একটু হালকা border চাই
কারণ এটি বিশেষভাবে কুয়াশাচ্ছন্ন পরিদৃশ্যে একটু কৃত্রিম মনে হতে পারে
এরজন্য আমি একটু edit করতে layer mask চয়ন করি এবং টুলবার থেকে filter চয়ন করি এবং blur নির্বাচন করি
blur এ আমি gaussian blur চয়ন করে জাহাজের ভাগে যাই এবং আমি horizontal রেডিয়সের মান কম করে 4 করি এবং ok তে টিপি এবং layer mask blur করি এবং আপনি in প্রভাব দেখতে পারেন যে জাহাজের hard edge চলে গেছে এবং in এটি ভালো দেখায়
এখন আমি ইমেজের সাথে কিছু সংশোধনী কাজ করতে প্রস্তুত
আপনি image দেখলে আপনি জলে কিছু কাঠ দেখেন এবং বামদিকে একটি পাখির অর্ধেক অংশ দেখায় যা কোণায় কেটে গেছে এবং আমি তা clone করতে cut
সুতরাং আবার আমি zoom tool চয়ন করি এবং সেখানে zoom করি যেই অংশে কাঠের ভাগ দেখা দেয় এবং healing tool চয়ন করি
healing tool কিছুটা clone টুলের মত কিন্তু এটি এখানে এই পরিস্থিতিতে বেশী ভালো case করে
আমি healing tool চয়ন করলে mouse পয়েন্টের সাথে একটি বৃত্ত দেখায় এবং আমি image টিপতে পারি না এবং mouse পয়েন্টে একটি লুকোনো চিহ্ন রয়েছে
লুকোনো চিহ্ন এইজন্য কারণ আমি heal source চয়ন করিনি এবং আমি control এর সাথে টিপে the করতে পারি
আমাকে একটি ভালো heal source চয়ন করে ctrl টিপতে have এবং আমার মনে হয় যে এটি heal source এর জন্য একটি ভালো স্থান এবং এখন কাঠ যুক্ত স্থানে টিপব
এখানে একটি সমস্যা রয়েছে
এখানে সমস্যা হল যে আমি ভুল layer কাজ করছি
আমাকে background layer কাজ করা উচিত ছিল এবং layer mask edit করার চেষ্টা করছিলাম
আসলে আমার background layer চয়ন করে সেই layer একটি copy বানানো উচিত কারণ আমি মূল background layer কোনো পরিবরতন করতে চাই না
এখন আবার healing tool প্রয়োগ করে দেখি
এখন আমি আরেকটি ভুল করেছি
আমার source এই উপরের ধুসর layer
আসলে আমি এটিকে আনডু করে এখানে একটি নতুন source চয়ন করতে পারি ঠিক আছে ওটি এখানে আনুন এখানে টিপুন এবং এটি অদৃশ্য হয়ে গেছে
এই অংশের জন্য আমি এই ভাগ source রূপে চয়ন করি এবং টিপি এবং আপনি দেখেন যে এটি চলে গেছে
image 100% mode দেখি
এটি brush ভালো দেখায় হয়তো আমাকে এটি একটু বড় brush দিয়ে করা উচিত ছিল কারণ এই বিন্দু এখন পর্যন্ত ওটিতে দেখা যাচ্ছিল
তাই আবার আমি healing tool চয়ন করে source চয়ন করি এবং সেই বিন্দুগুলিতে টিপি
আমার মনে হয় এটি কাজ করেছে
এখন আমাকে বামদিকে এই অর্ধেক cut পাখি অদৃশ্য করতে have
এইজন্য আমি এখানে image আবার zoom করি এবং clone tool চয়ন করি
cloning tool healing টুলের মত কঠিন নয় এবং আমার এই tool ব্যবহারের কোনো বড় অভিজ্ঞতা নেই কারণ এটি gimp a নতুন
আমাকে healing টুলের মত প্রক্রিয়া পালন করতে have আমি source রূপে শুধু এখানে টিপি তারপর এখানে পাখিতে টিপি এবং আমার মনে হয় এটি কাজ করে
আবার 100% এ যান উত্তম এই পাখি অদৃশ্য হয়ে গেছে
আমার মনে হয় এখন এই image প্রস্তুত
প্রথমে আমি এই image একটু উজ্জ্বল করব কিন্তু মনে হয় যে আমি এটি finishing steps রূপে করতে পারি এবং এটি সেইভাবে কাজ করে যেমনকি এটি এখন রয়েছে
আমি এই image একটি poster print করতে চাই
printer aspect ratio কে 3:2 হিসাবে ব্যবহার করে এবং এই ইমেজের aspect ratio has 2:1 তাই আমাকে এখন এটি বদলাতে have
আমি canvas আকারের সাহায্যে এটি করতে পারি যা এই টুলবারে image রয়েছে
আমি ক্যানভাসের আকার চয়ন করে দেখি যে image 1868 pixels চওড়া এবং এর উচ্চতা 945 pixels এবং অনুপাতের গণনা করতে calculator ব্যবহার করি
তাই আমি 1868 কে 3 দ্বারা ভাগ করি এবং তারপর 2 দ্বারা গুন করি যার পরিণামস্বরূপ আমি 1245 পাই
আমাকে এটি এখানে unchain করতে have অন্যথায় প্রস্থও বদলে যাবে এবং উচ্চতায় 1245 লিখুন
এখন image ok আছে
এটি উপরে fit have এবং নীচে একটি সাদা strip ছাড়বে এবং আমি লেয়ার রীসাইজ করি না শুধু ok তে টিপি এবং এখন আমার কাছে এমন একটি image রয়েছে যার নীচে কিছু নেই
আমাকে নীচের অংশ ভরতে have এবং তারজন্য layer fill type white এর সাথে একটি নতুন layer চয়ন করে এই layer সবচেয়ে নীচের layer হিসাবে প্রয়োগ করি
নীচে এই সাদা এলাকাকে পরে সরিয়ে দেওয়া হবে
কিন্তু আমি এটি printer জন্য clue হিসাবে প্রয়োগ করতে পারি
এই printer মূলরূপে একটি print ইঞ্জিনযুক্ত কম্পিউটার এবং এই সম্পর্কে কিছু clues পেতে এই পরীক্ষণ করি the the কিভাবে হ্যান্ডেল করে
এই image এখানে বেশ অস্বাভাবিক এটি প্রায় কালো এবং সাদা এবং এতে অধিক উজ্জলতাও নেই
আমি এখানে এটি আয়তক্ষেত্র চয়ন করে এটি সম্পূর্ণ ইমেজের উপরে রাখি blend tool gradient filled with চয়ন করে gradient কালো থেকে সাদাতে set করি
এখন আমি এখানে এটি gradient দ্বারা ভরব
শুধু টিপুন এবং একটি line আঁকুন এবং এখন আমার কাছে আয়তক্ষেত্রে কালো এবং সাদ রঙের সম্পূর্ণ colour range রয়েছে
এখানে কালো থেকে সম্পূর্ণ সাদা রঙের এলাকা রয়েছে
আমি এটি আরো একবার করি
এখানে blend tool চয়ন করে এবং এই বার full saturation নামে বিশেষ gradient প্রয়োগ করি এতে সম্পূর্ণ colour range রয়েছে
আবার এই gradient ভরুন এখন এখানে printer জন্য নির্দেশ রয়েছে যে image কিভাবে সুরক্ষিত করে এবং red না আসলে আমি সর্বদা বলতে পারি এটিকে লাল এবং এটিকে সবুজ মানা যেতে পারে
আমার মনে হয় আজকের জন্য এটি যথেষ্ঠ
অধিক তথ্যের জন্য info @meet the gimp org তে যান বা meet the gimp org blog comment করুন বা উপরের floor থেকে forum of tips a আসুন
আমাকে বলুন যে আপনার কি ভালো লেগেছে আমাকে কি ভালো করতে have আপনি ভবিষ্যতে কি দেখতে চান
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি